মন্ডপের ভেতরে মনে হ-- মণ্ডপের ভেতরে মায়ের আরাধনা চলছে এবং বাইরে কিছু দর্শনার্থী ভিতরে প্রবেশ করছেন এবং যাদের ম--ঠাকুর দেখা দর্শন তারা বাইরে বেরিয়ে আসছেন।

আমি আমার সামনের চিত্রটিতে দেখতে পাচ্ছি যে একটি বড় বাঁশ দাঁড় করানো।

আমি সামনে চিত্রটিতে আমি দেখতে পাচ্ছি যে চারিদিকে ছোট ছোট গাছপালা এবং সামনে একটি বোর্ড -এতে কন্যাশ্রী উদ্যান বলে একটা লে লে-লেখা আছে।

আমার সামনে আপনি যে চিত্রটি দেখতে পারছেন এটি একটি ছোট্ট জলাশয়ের চিত্র।

আমার সামনে যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি চিড়িয়াখানা থেকে সংগ্রহ করা হয়েছে এবং ছবিটি এবং তার চারিপাশে সবুজে পরিপূর্ণ।